এই ছবিতে রাস্তার পাশে একটি দোকান দেখা যাচ্ছে.। দুটি লোক ও দেখা যাচ্ছে।

এর একটি পাশে কয়েকটি বাইক দেখা যাচ্ছে গাছপালাও দেখা যাচ্ছে।

দুটি গাড়ি দাঁড় করানো রয়েছে। সবুজ ঘাস দেখা যাচ্ছে। দূরে সাদা সাদা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। ইলেকট্রিক তার দেখতে পাওয়া যাচ্ছে এবং ইলেকট্রিক টাওয়ারও --